ভাই ভাল্লুকটি তোর কান কানে কানে কি বলে গেলো? তখন অপর বন্ধুটি বললো ভাল্লুক আমায় একথা বলে গেলো যে বন্ধু বিপদ সময় বন্ধুকে ফেলে পালায় তাকে বিশ্বাস করো না এই বলে সে বন্ধুল অপর বন্ধুটিকে ছেড়ে চলে গেলো। একদিন একটা সুকোননি ফাত পেতে একটা পাখি ধরে ছিল। পাখিটি মিত্ত আহ শুকনির কাছে প্রাণ ভিক্ষা চাইলো কিন্তু সুকুনি সেই কথা ভুললো না. তখন পাকি নিজেকে বাঁচার জন্য বলতে লাগল- সুকুনি ভাই আহ তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কথা দিচ্ছি তম~ আহ আমাকে ছেড়ে দিলে আমি অন্য অনেক পাখিকে ভুলিয়ে তোমার ফাঁদে এসে ফেলবো ভেবে দেখো তুমি একটা পাখির পরিবর্তনে কত পাখি পাবে এতে তোমার লাভি হবে শুকনি পাখির একথা শুনে বললো এমনি হয়তো-

আহ এই যে নিজের মঙ্গলের জন্য নিজের অত্তের বন্ধুদের সর্বনাশ করতে পারে তার মৃত্যু হলে পৃথিবীর মঙ্গোল এ বলে সকুনি পাখিটাকে পাখিটাকে মেরে দিলো। একদিন একটা কাক অনেক কষ্ট করে কোনো আহ কোনো আহ থেকে এই খন্ড মাংসের টুগরো জোগাড় করে একটা গাছের ডালে বসে এ~ এসে বসলো। তুমি খুব আরাম করে সে এই মাংস টা খাবে বলে মনে মনে ঠিক করেছিল এমন সময় এক গাছের নিচে একটি একটি শেয়াল যাচ্ছিলো কাকের মুখে মাংসের টুকরোটা দেখে তার খুব লোভ হলো চতুর চতুর শেয়াল টা ঠিক করলো যে করে হোক মাংস টুকরোটি তাকে পেতেই হবে চতুর চালাক চতুর চালাক আহ চতুর শেয়াল তখন কাককে সম্বোধন করে বললো ভাই কাক আমি তোমার মতো পাখি আর কখনো দেখি নি, এমন সুন্দর তোমার ডানা! এমন সুন্দর তোমার চোখ নখগুলো পর্যন্ত কি সুন্দর! তোমার সবকিছুই এত সুন্দর কিন্তু দুঃখের বিষয় একটাই তুমি তুমি বৌহা। বোবা কাক শেয়ালের কাছে থেকে এতো প্রশংসা শুনে আনন~ আনন্দিত হলো এবং সে এবং সে যে বোবা নয় শেয়ালের কাছে তা প্রমান করতে গিয়ে সেই মুখটা হা করছিলো এবং মাংসের টুকরোটা মাটিতে পরে গেলো চতুর শেয়াল আনন্দে মাংসের টুকরোটা উঠিয়ে নিয়ে মনের সুখে খেতে খেতে চলে গেলো, বোকা কাক হতবুদ্ধি হয়ে গাছে বসে রইলো।

তারপর অনেক ভেবে চিনতে সে একটা উপায় বার করলো। সে ঠিক করলো তার যা সম্পত্তি আছে সেগুলো সব বেঁচে কত~ কত তাল

তার সোনা নিয়ে মাটিতে পুঁতে রেখে দিলো কিন্তু এত্ত সব করে তার মনে শান্তি হয় না, প্রতিদিন একবার করে গিয়ে দেকখে আসতো তার- গুপ্তধন ঠিক আছে কিনা। রোজ একবার রোজ লকম করতো তার চাকরের মতো সন্দেহের যান জাননা জন্ম সে ভাবে নিশ্চই এই জায়গায় তার প্রচুর গুপ্তধন আছে। পরে একদিন সুযোগ পেয়েও গুপ্ত জায়গায় মাটি খুঁজে সোনার তাল নিয়ে চাকরটি পালিয়ে গেলো পরদিন সকালে পরদিন সকালে গিয়ে দেখলো মাটি খুঁড়ে সোনার তাল নেই, সে তখন হায় হায় হা হা করে আহ কানতে লাগলো

উম এত্ত কানছো কেন? এক খান্ড পাথর এই রেখে দাও মনে করে পাথরটা তোমার সোনার তাল আহ কারণ যখন সোনাটাই তোমার কাছে কাজ করবে না তখন এক তাল সোনা অথবা একখানা পাথর পোতা থাকলেও সেরকম ফল অর্থ যদি তুমি ভোগায় না করো তাহলে তা থাক~ থাকা আর না থাকা দুই সমান এক গ্রামে একটা মস্ত বড় পুকুর ছিল। সেই পুকুরে প্রচুর ব্যাঙ বাস করতো। একদিন গ্রামে ছেলেরা সেই পুকুর ধারে এসে ঠিল ছুড়ছিল

আঘাতে আহ একের পর এক ব্যাঙ মরতে লাগলো। ব্যাঙেরা ভয় পেয়ে গেলো। উম অবশেষে ব্যাংদে দলপ্রতি জল থেকে উঠে ছেলেদের বললো তোমরা আমাদের শুধু শুধু মারছো কেন? তোম~ আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নি! তখন তখন ছেলেদের মধ্যে থেকে একজন বললো- আমরা তো মজা করার জন্য তোমাদের মারছি তোমাদের ওপর আমাদের কোনো রাগ নেই দলপ্রতি ব্যাঙ তখন বললো আমাদের কাছে যা খেলা আমাদের কাছে তা মৃত্যু তোমার এই খে~ খেলা খেলা খেলা খেলি আনন্দের পাচ্ছ কিন্তু আমরা মৃত্যু উর যন্ত্রনায় কষ্ট পাচ্ছি, অনেকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে এয় আমাদের কেমন খেলা ছেলেরা তখন নিজেদের ভুল বুঝতে পেরে ঢিল ঢিল ছুড়া বন্ধ করলো। বনে রাজা সিংহে বয়স হয়েছিল। বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছিলো তাই আর আগের মতো শিকার করতে পারতো না ফলে তার আহার প্রায় বন্ধ এইভাবে দিনের পর দিন সে তার খেতে পেয়ে অসুস্থ হয়ে উঠলো। একদিন সিংহ এক ফন্দি বার করলো সে যে পর্বতে গুহার মধ্যে থাকে সেখান থেকে বনের মধ্যে উম টিয়ে দিলো সে অসুস্থ হয়ে চলছে চলতে উঠছে কিন্তু উহ পারে না গর্জন করে গর্জন করতে পারে না এই

পশু তার সামনে যায় ওমনি সিংহ ঘাড় মটকে তাকে খেয়ে নেয় একদিন একটা শেয়াল সিংহকে দেখবার জন্য গুহার এসে উপস্থিত হলো, সিংহ সত্যি অসুস্থ নাকি ই ছল করে পশুদের কাছে পেয়ে বোধ করছে এই বিশেষ শেয়ালের যথেষ্ট সন্দেহ ছিল আহ এই জন্য সে গোহায় ঢুকে সিংহের কাছে না গিয়ে একটু দূরে থেকে জিজ্ঞাসা করলো মহারাজ আপনি কেমন আছেন? সিংহ শেয়ালকে দেখে আনন্দে হয়ে বললো আমার পরম বন্ধু শেয়াল এসো ভাই এসো, আমি ভাবছিলাম তোমার কথা, পরম বন্ধু শেয়াল আসে না কেন আসো না কেন যাই হোক ভাই তুমি যে এসেছো এতে খুব আনন্দ হলাম, দূরে দাঁড়িয়ে কেন কাছে এসো, এসো দুটো মিষ্টি কথা বলি তোমাকে শান্ত আমাকে শান্ত দিচ্ছে দাও কথা শুনে শেয়াল বললো মহারাজ প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হন কিন্তু আমার ক্ষমা করবেন আমি আর বেশি- কাছে উম বা বেশি বেশিক্ষন এখানে থাকতে পারবো না মহারাজ পায়ের চিহ্নত থেকে পায়ের চিহ্নত থেকে মনে হচ্ছিলো অনেক পশু এই গুহার মধ্যে ঢুকেছিলো তারা বাহিরে বেরিয়েছে এরকম তো হয়ে মনে হচ্ছে না এত এতে আবার এতে আবার মনে প্রচন্ড ভয় হচ্ছে সেখানে থাকতে সাহস ইচ্ছা না উম আমি চললাম এই বলে শেয়াল গুহা থেকে পালিয়ে গেলো। একটি হরিণ বনের মধ্যে ঘুরতে ঘুরতে একটি নদী একটি নদী দেখতে পেলো নদী থেকে থেকে হরিণ হরিণ পেলো হরিণ নদীতে গিয়ে জল খেতে গিয়ে দেখলো জলে তার প্রতিইন্দু সেই দিকে তাকিয়ে হরিণ মনে মনে ভাবলো আমার সিং আমার সিং, আমার সিং যেমন শক্ত সেমনি সুন্দর কিন্তু আমার পা দেখতে বড্ডো খারাপ হরিণ যখন নিজের চেহা~ চেহারার এরূপ এরূপ দোষ ও গুনের বিচার করছিলো তখন এক দল এসে হরিণটিকে তারা করলো সে পিরান ভয়ে এতো জোরে দৌড়াতে লাগলো সে অনেক পিছু পরে গেলো কিন্তু গভীর জঙ্গলে প্রবেশ করার মাত্র হরিনের সিং এমনভাবে গাছে ডালপালায় জড়িয়ে গেলো অ্যাশ আর সে পালতে পারলো না তখন উম ধারা এসে তাকে হত্যা করলো হরিণ হরিণ এর হরিনের বলে পিরান ত্যাগ করো সে আমি যে পাকে কুচ্ছিত বলে মনে মনে হয়েছিলাম সেটা আমার মৃত্যুর হাত থেকে বাঁচালো আর সেই সিং টা আ ওই সুন্দর বলে এ বলে সেটা আমার মৃত্যুর কারণ হলো এক এক লবন ব্যবসায়ী একটা গাধা ছিল। সে রোজ সকালে গাধার পিঠে লবণের বস্তা চাপিয়ে গিরামে এহ বাজারে যেত সারাদিন বেচা কেনা করে সন্ধ্যায় সে ঘরে ফিরে আসতো। ব্যবসায়ী রোজকায় গা~ গাধাকে নিয়ে উঁচুনিচু রাস্~ তা নদী পেরিয়ে বাজরে যেত। বোঝা পিঠে নিয়ে যেতে গাধা খুব কষ্ট হতো একদিন সকালে একদিন সকালে চলতে গিয়ে এ হজোট খেয়ে গাধা হজোট খেয়ে গাধা নদীর জলে পরে গেলো ফলে লবন বস্তা জলে ভিজে সব নুন গোলে গোলে গোলে গেলো গোলে গেলো গাধা দেখলো হটাৎ পিঠের বোঝা হালকা হয়েছে তা তাদের আর সেদিন বাজারে যাওয়া হলো না ঘরে ফিরে গেলো মালিক রাগ করে গাধা সেটির বিশ্রাম হলো। পরেরদিন যথা সময়ে বোঝা যেত হয়ে যেতাম তারা আবার বাজারে রওনা হলেন, কিন্তু প্রথম নদীটা পার হবার সময়ই গাধা ইচ্ছে করে জল পরে জলে পরে গেল।

বেতে এ মেরে সে মনে মনে বলতো দুষ্ট বিদ্যা গাধা যদি আজ আমার সাথে চালাকি করে তাকে এ উম করে থাকে তবে তাকে আমি অবশই উচিত শিক্ষা দিব। পরেরদিন মালিক গাধার পিঠে এ তুললো বস্তা তুলোর তুলোর বস্তা বেঁধে দিলো। গাধা কিছুঁই বুঝতে পারলো না বুঝতে পারলো না সে যথা রীতি নদী পার হবার সময় পরে গেলো ফলে সে তুলো তুলো নদীর জলে ভিজে আহ ভিজে বোঝা আহ ভারী হয়ে গেলো আহ ভারী হয়ে গেলো অনেক কষ্টে নদী থেকে উঠে গাধা আস্তে আস্তে চলতে লাগলো সেদিন তার ঘরে ফিরতে খুব কষ্ট হলো সে বুঝতে পারলো মালিক তার চালাকি ধরে ফেলেছে এই পর থেকে সে দুষ্টমি করা ছেড়ে দিলো খুব সাবধানে নদী পেরিয়ে সে গিরামে গিরামে বাজারে যেতে লাগলো। এক গিরামে একজন মুসলমান বিধবা বাস করতো। সে একসে কয়েকটি মুরগি ও মোরগ মোরগের মোরগ ও মুরগি পুরুষ ছিল। মুরগি মুরগিরা রোজ সকালে সেই ডিম পারতো সে এই ডিম নিয়ে কাজে বেরোতো বিক্রি কর~ করতে যেতে এই ডিম বিক্রি টাকায় অতি কষ্টে সে দিন চালাতো। সকালে মুরগি থেকে সে একটি মুরগিকে সব থেকে বেশি ভালোবাসত। কারণ রোজ সকালে সে মুরগিটা আহ একটা করে ডিম পারতো বিধবা এইজন্য মুরগির অন্য মুরগিদের থেকে তাকে বেশি বেশি ধান খেতে দিতো একদিন বিধবা ভাবলো আহ যদি এই সামান্য ধান খেয়ে আমার পিরায় আমার পিরায় মুরগিটা রোজ একটা করে ডিম পারে তাহলে যদি সে রোজ তার পরিমানে পরিমানে ধান তাকে খাওয়ায় তবে মুরগিটা নিশ্চই রোজ দুটো করে ডিম ডিম পারবে আহ আর সেই ডিম বিক্রি করে সে আরো বেশি টাকা রোজকার করতে পারে ভবিষ্যতে আরো বেশি টাকা আহ বেশি টাকা উম পাবে পাবার আশায় বৃহ সে সেদিন থেকে তার পিরায় মুরগীটাকে আরো বেশি করে ধান খেতে দিতো। পীড়ায় দু তিনদিন মুরগিটা আগের মতো ডিম পারতো কিন্তু তারপর বেশি খাবার ফলে যতই মোটাসোটা হতে লাগলো ততই দু দিনের অন্তর ডিম পারতে লাগলো শেষে মুরগিটা বেশি ধান খেয়ে এত মোটা এতো মোটা হয়ে গেলো যে একেবারে ডিম পারা বন্ধ করে দিলো তখন বিধবা কপাল চাপড়ে বললো বলতে লাগলো, হায় আমার বুদ্ধির দোষে বেশি লোভ করতে গিয়ে সব হারালাম। এক বি~ বিদ্দর চোক আহ চোখে খারাপ হয়েছিল চোখ খারাপ হয়েছিল ফলে সে কিছুই কিছুই দেখতে পেত না। তার বাড়ির সামনে একজন নামকরা ডাক্তার ছিল। বৃদ্ধ তার কাছে গিয়ে, বললো ডাক্তার বাবু আমার চোখ খারাপ হয়েছে যে সে জন্য আমি কিছুই দেখতে পাচ্ছি না। আপনি যদি আমার চোখটা ভালো করে দেন তবে আমি আপনাকে উপযুক্ত পুরুস্কার দিব। কিন্তু ভালো না করতে পারলে আমি

সকাল বেলা তার বাড়ির সামনে বৃদ্ধর বাড়ি বিভিন্ন জিনিসের ভিত্তি ছিল। ডাক্তার তা দেখে ভীষণ লোভ হলো তিনি ঠিক কলে রোজ তাকে দেখ~ তে আসবো এবং একটা একটা করে জিনিস নিয়ে যাব। এইজন্য যাতে তাড়াতড়ি বৃদ্ধর চোখ সাড়ে এরকম ওষুধ না দিয়ে কিছুদিন ভুলে অসু ভুল ওষুধ দিতে লাগব পরে একে একে সব সব জিনিস সরিয়ে নিয়ে যাবার পর বৃদ্ধকে ঠিক ওষুধ দিতে লাগলো। বৃদ্ধর চোখ কিছু কিছুদিন পরে সম্পূর্ণ ভালো হয়ে গেলো। কিন্তু সে দেখে তার ঘরে নানা রকম জিনিস একটাও ও নেই সে খোঁজ দিতে যান খোঁজ নিয়ে সে জানতে পারলো ডাক্তার সমস্ত জিনিস নিয়ে গেছে। আহ কিছুদিন পরে একদিন পরে একদিন ডাক্তার বৃদ্ধের কাছে যায় এবং এবং বলে আমার চিকিৎসা তোমার চোখ ভালো করে করে হয়েছে তোমার ভালো হলে তুমি পুরুস্কার দিবে, পুরুস্কার দিবে বলেছিলে এখন সে পুরুস্কার দিয়ে আমাকে খুশি করো। বৃদ্ধ আহ বৃদ্ধ ডাক্তারের ব্যাবহার খুবি রেগে ছিল, সেজন্য কেন উত্তর দিলো না ডাক্তার বার বার আহ চেয়েও পুরুস্কার না পেয়ে বৃদ্ধর নামে নামে অভিযোগ করলো বৃদ্ধ ওর বিচারক করার সময় অসুস্থ হয়ে ভাষা বললো ডাক্তার যা যা বলছে তা ঠিক আমি সত্যি বলেছিলাম যদি আমার চোখ ভালো করে যায় তাহলে আমি তাকে পুরুস্কার দিবো উনি বলেছেন আমার চোখ ঠিক হয়ে গেছে কিন্তু আমি যা দেখছি তাতে আমার চোখ এখনো ঠিক হয় নি কারণ আমার চোখ যত ভালো ছিল তত আমার ঘরে যা জিনিস ছিল তার সবকিছু দেখতে পেতাম। পরে চোখ খা~ খারাপ হয়ে আহ হয়ে সে সময়ের জিনিস আর দেখতে পাই নি এখন সেইসব দেখতে পাচ্ছি না এতে ডাক্তার চিকিৎসা আমার চোখ ভালো করছে বলে আমার মনে হচ্ছে না এমন এবং আপনার এ বিচার পরোখ বিচরকধর কথার মর্ম বুঝতে পেরে হাসি মুখে তাকে যেতে দিলো এবং ডাক্তারকে শাস্তি দিয়ে কারাগারে পাঠালেন আমার নাম আশা আমি ই পাঠশালায় যাই। আমার বয়স সাত আহ বছর আমার বাবা সকালবেলা গান করে, তারপর বজ তারপর বাজার যায় আমার দাদা আহ রান্না রান্না দাদার দাদার বড্ডো সাদা আহ সাদা পায়রার শখ বাবা হাট থেকে চারটি সাদা পায়রা কিনে এনেছে। সারাদিন দাদা সে কি মজা পায়রাদের চাল ডাল গম খেতে দে। পায়রার বক বক করে বুকুর বুকুর করে। আমাদের একটি ময়না পাখি আছে, দাদা তামাশা করে ময়না কে বাতাসা দেয় ওই বাতাসা খাই না ওই ছোলা খায় আহ ময়না সাথে আমার খুব ভাব ওই আমার নাম ধরে ডাকে ওই এই সময় ভাষা আমি বুঝতে এহ বুঝি না, তবে আমি ময়না কে খুব ভালোবাসি আমি অপু, আমার দিদি তানিয়া, আমার আমরা একদিন চিড়িয়াখানা আহ দেখি নি কত কথা শুনেছি চিড়িয়াখানার বিষয়ে বাবার কাছে একদিন আমি ও দিদি বায়না ধরলাম বাবা বাবা বলেন ঠিকাছে কাল রবিবার আমরা সবাই চিড়িয়াখানা যাবো। পরেরদিন সকাল~ hello বাপ্পি হ্যা কি অবস্থা কেমন আছো? হ্যা ভালো তুমি কেমন আছো? এই তো ভালো তো এখন তোমাদের ওই দিকে কি অবস্থা কেমন? কি কেমন তুমি কি weather এর কথা বলছিলে? হ্যা হ্যা weather এর কথা বলছিলাম। weather কেমন তোমাদের ওই দিকে? মারাত্মক মারাত্মক শীত অনেক শীত যেহেতু আমার বাড়ি জানো সৈয়দপুরে। সিলেটের এই দিকে sorry সৈয়দপুরে রংপুরে এ দিকে অনেক শীত তোমার ও দিকে কি অবস্থা তুমি বাড়ি কোথায় আমার বাড়ি তোমার হলো নাটোর বোন পাড়াতে। আমার এই দিকেও শীত খুব ঘন কুয়াশা দুইদিন ধরে খুব ঘন কুয়াশা পড়ছে আজকে কুয়াশা নাই আজ কে কুয়াশা কম আমাদের এখানে তো মনে করো কুয়াশা তো মনে হচ্ছে না মনে হচ্ছে একটা করে মেঘের টোপ আসতেছে।

তো প্রচুর ঠান্ডা পড়ছে না কি? ঠান্ডার কথা র বলোনা যদি বলি তাইলে চমকে যেতে পারো এদিকে চার ডিগ্রি পাঁচ ডিগ্রি celsius চলতেছে। কি বোলো এতো কম এতো কম?

মানে এতো কম তাপমাত্রা তো খুব ঠান্ডা পড়ছে তো মনে হয় খুব ঠান্ডা বলতে কি হাড় কাঁপানো ঠান্ডা বের হওয়া যাচ্ছে না অনেক তো চেষ্টা করবে কম বাইরে বার হওয়া বেশি বাইরে বার হইওনা তালে ঠান্ডা বেশি লাগবে হ্যা তা তো অবশ্যিই সঠিক তো ভালো কথা বলেছো আসলে জানো আমি ভাবতেছি এতো যে শীত এতো যে weather টা এতোই খারাপ এটা weather কারণে যে কত মানুষ যে মারা যাচ্ছে মনে করো একটা কাপড় চোপড় নাই হ্যা হ্যা তুমি একটা ঠিক কথা বলেছো আমাদের এই দিকে তো মানে গরমের দিনে মানুষ কমই মারা যাই কিন্তু শীতের দিনে আমাদের এই দিকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছি কোনো কেও মারা যাচ্ছে। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে আমাদের এই দিকে আমাদের এখানে বোলো না যদি রাস্তা ঘটে তাকাও তাহলে দেখবে প্রায় সময় মানুষের মৃত্যুর খবর আসতেছে মানে কি বলবো ঠান্ডা যে এতোই পরিমান বাড়ছে পাঁচ ডিগ্রি আমাদের তো আছে আমরা তো তাও মনে করো।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

আসলে আমাদের দেশের যে ঠান্ডা বর্তমানে যে ঠান্ডা পড়ছে এ বছরে খুবই ঠান্ডা তো আসলে গরিব মানুষদের গরিব মানুষদের খুবই সমস্যা আর কি ঠান্ডার মধ্যে হ্যা তুমি একবারে তুমি একবারে সঠিক কথা বলেছো।

হ্যা হ্যা তোমি ঠিক কথা বলছো মানে গতদিন ঠান্ডা একদমই কম ছিল কিন্তু গত দিনের দুইদিন আগে খুব ঘন কুয়াশা ছিল রোদ বার হৈচিলোনা এবং ঠান্ডা খুব প্রচুর ঠান্ডা ছিল হ্যা হ্যা ঠিক ঠিক বলেছো। আজকে কি তোমাদের ওখানে রোদ বের হয়েছিল সকালে? হ্যা হ্যা আজকে আমাদের কোনো কুয়াশা নাই এবং খুব বেশি ঠান্ডা ছিল না এবং রোদ বের হয়েছিল। তোমাদের ওই দিকে কি অবস্থা? হ্যা তাও তো তোমাদের রোদ বের হয়েছিলো আমাদের এখানে আজকে আমরা রোদের তো দেখা পাইনি পাইনি সারাক্ষণ শুধু একটা ঘন ঘন মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করেছিল। ও আচ্ছা তো আমাদের ওই খুবই ঠান্ডা পড়ছে এখন হ্যা খুবি আবাহাওয়া এতোই খারাপ ঠান্ডা অনেক ঠান্ডা পড়েছে আমি এটা বোঝতে পারছি।

হ্যা হ্যা আসলে ঠান্ডার মধ্যে খুব কষ্ট আচ্ছা তোমি যে ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে শীতের যে একটা আমেজ অবশ্য বেশ ঠান্ডা কিন্তু তুমি কি শীতের পিঠা পায়েস কিছু খেয়েছো। হ্যা হ্যা আমরা গত পরশু দিন শীতের পিঠা খাইলাম তো তুমি আসো আমাদের এদিকে বেড়াইতে আসো তোমাকে ও খাওয়াবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সময় পেলে যাবো অবশ্য যাবো বিষয় ওটা না এখন তুমি খাইছো কি? তোমার এখন যে বাংলাদেশের আবহাওয়া টা কেমন একটা হয়ে গেছে আগে আগে বলতে যদি আমরা দেখি আমাদের শৈশবেই যখন আমরা দেখতাম ছয়টা ঋতু ঠিক ছয় টায় আসতো এখন কিন্তু ঐটা আর ছয়টা লক্ষ করা যাই না তুমি কি মনে করো? হ্যা হ্যা আমরা যখন ছোটো ছিলাম তখন এই ঋতু ঠিক ছিল কিন্তু এখন অতিরিক্ত তোমার যানজট অতিরিক্ত কালো ধোঁয়ার কারণে এখন কিন্তু ঋতু মানে কখন পরিবর্তন হয়ে যাচ্ছে কখন কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা বোঝতেই পারিনা এবং তাপমাত্রা কিন্তু অনেক বৃদ্ধি পাইছে, সঠিক একদম সঠিক কথা বলেছো যে এখন দেখো এখন যদি আমরা বলি আমাদের আগে ছয়টা ঋতু আসতো এখন আমাদের main যদি বলি ঋতু তিনটা হয়ে গেছে বা সর্বোচ্চ চার টা দেখো গ্রীষ্ম কাল বর্ষা কাল শীত কাল এ তিন টা main হয়ে গেছে। গ্রীষ্ম কালে অনেক গরম হ্যা হ্যা বর্ষাকালে অনেক বৃষ্টি হচ্ছে ও শীত কালে অনেক ঠান্ডা হচ্ছে প্রচুর বৃষ্টি পাত হচ্ছে এই আর কি

হ্যা আমাদের মানে বর্তমানে এই তিনটা ঋতুই বেশি মানে অনুভব করতে পারি আর কি এই তিনটা ঋতু তিনটার বাইরে বসন্ত টা কিছুটা অনুভব করা যায় আর কি ওতো বেশি অনুভব করতে পারি না হ্যা হ্যা হালকা পাতলা হলে বসন্ত একটু অনুভব করা যাই অন্য গুলা তো হচ্ছেই না মানে শরৎ কাল তেমন বোঝা যাই না আর কিছু এখন যে কখন শরৎ কাল আসতেছে কখন কি হচ্ছে কিছই বোঝাই যাই না হ্যা সঠিক একদম সঠিক বলেছো আসলে এখন কি করা যাই বলো বাংলাদেশের আবহাওয়া তাও তো একটু নমনীয় আছে আমার যদি অন্য দেশের দিকে তাকাই দেখি তাদের আবওহা কিন্তু দেখো এক পেক্ষিক মা তারা এক কিংবা দুইটার প্রতি নির্ভরশীল হয় গরম না হয় ঠান্ডা তুমি এটা ঠিক বলছো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

হ্যা হ্যা তুমি ঠিক কথা বলেছো আসলে ওদের তো আরো বেশি করুন অবস্থা ওদের আমাদের তাও একটু মোটা মুটি আছে আমরা ভালো আছি অনেক ভালো আছি অনেক ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমরা যে দেখি ওগুলা দেশের চেয়ে আমাদের আবহওয়া কিন্তু অনেকটা ভালো।

যদিও মানে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু কি করবো ভিজতে তো পারি না ঠান্ডা লাগবে আর বৃষ্টির দিনে একটা সমস্যা কি মানে কাদা হয় বেশি আসলে এ তো কিছু করে নাই বাংলাদেশ উন্নত হচ্ছে কিন্তু গ্রাম অঞ্চল এখনও উন্নত হয়নি ওগলাতে এখনো মাটির রাস্তা আছে এই জন্যে কাদা একটু হবেই ইটা মেনে নিতে হবে আমাদের। হ্যা তুমি ঠিক কথা বলছো আসলে যেহেতো গ্রামে বাস করি তো একটু কাঁদতে নাই ভিজে তা হলে তো আর হবে না তাই না একটু তো কাদা তে ভিজতেই হবে অবশ্যই তুমি একদম ঠিক কথা বলেছো এটা একটা আসলে সত্য কথা বলেছো। এখন যেহেতো গ্রামের এই অবস্থা কিছু তো করার নেই এখন দেখো শীত বর্ষা কালের বর্ষাটা খুব ভালো হয় বর্ষার আমেজ টা আমরা নিতে পারি বর্ষা কালটা আসে। আমরা যে বলি ক্ষেত্রে বর্ষার পরে আসে আমাদের গ্রীষ্ম কাল তুমি গ্রীষ্ম কাল তোমাকে কেমন লাগে? গ্রীস্ম কাল আসলে মানে গ্রীষ্ম কালে কি বলবো গ্রীষ্ম কালে তো প্রচন্ড গরম থাকে তো গ্রীষ্ম কালেও মোটা মুটি ভালো লাগে কিন্তু সমস্যা হয় যখন Loadsetting হয় তখন আর কি ভালো লাগে না শীত হলে অনেক শীত গরম হলে অনেক গরম মানে অনেকটা খাপ খাওয়ানো যাচ্ছে না হ্যা হ্যা। আর যদি বর্ষা কালের কথা বলেন বর্ষা কালে তো বৃষ্টি পাত মানে বর্ষা কালে হয় সেই বৃষ্টি আর বর্ষা কালে হয়না দেখা যাই শীত কালে বৃষ্টি পাত হচ্ছে গ্রীষ্ম কালে বৃষ্টি পাত হচ্ছে বর্ষার বৃষ্টি পাত বর্ষায় হচ্ছে না হ্যা এটা তুমি একদম সঠিক কথা বলছো বিষয়টা খুব ভালো লাগলো এখন এখন বর্ষা কালের ঝড় কিংবা গ্রীষ্ম কালের যে একটা ঝড় এই শীতের সময় কয়দিন পরে মৌসুমী যে বায়ু তা প্রভাবিত হবে কি অনেক প্রকার ঝড় হবে। হ্যা হ্যা তুমি ঠিক কথা বলছো আসলে ঝড় হলে আমাদের মানে অনেক সমস্যা আসলে তবে আমাদের চাইতে মানে যারা উপকূলীয় অঞ্চলে থাকে তাদের আরো বেশি সমস্যা ঝড় হলেই হ্যা হ্যা যারা উপকূলে থাকে তাদের তো ক্ষতির কোনো অভাব নাই। একটা ঝড়ের কথা বলি কাল বৈশাখী ঝড়ের কোথায় বলি কাল বৈশাখী ঝড় কি পরিমান ক্ষতি বয়ে আনতে পারে হ্যা ওটা আর এর গত বছর যখন কাল বৈশাখী ঝড় হহয়েছিল। তখন কিন্তু আবহাওয়া টা অনেক খারাপ ছিল এ ক্ষেত্রে আমাদের গ্রামের পাশে একজনের টিনের ছাদ উড়ে গেছে মনে করো সে একদম গেছে ছাদ তাদ উড়ে চলে গেছে। হ্যা হ্যা তো অনেক সমস্যা বোঝতে তো পারছো।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 নদী ভাঙ্গন তোমি তো মনে হয় এক দুই মাস আগে খবরে দেখেছো যে নদী ভাঙ্গনে কত গুলা দেশ আর তোমার বেশির ভাগ নদী ভাঙ্গন হচ্ছে পদ্মা কে নিয়ে পদ্মানদী অনেক নদী ভেঙে ফেলছে মানে অনেক বাড়ি ঘর সব ডুবে চলে যাচ্ছে হ্যা হ্যা তুমি আসলে একটা ঠিক কথা বলছো বর্তমানে অনেক একটা রূপ ধরুন করে নিচে মানে প্রায় প্রতি বছরে প্রায় মানে অনেক হেকর হেকৰ শত শত হেকৰ একর একর জমি নদী ভাঙ্গনের কারণে আগে নদীর তরু এখন অনেকটা বেড়ে গেছে আগের চেয়ে হ্যা হ্যা

যারা মনে করো সকাল থেকে সকালে ওঠে যারা গাড়ি নিয়ে বের হয় highway তে তাদের কিন্তু অনেক accident হচ্ছে Risen line খবর পাওয়া যাচ্ছে এই বিষয়টা হচ্ছে খালি কুয়াশার কারণে হ্যা হ্যা তুমি কথা বোলো আসলে মানে কুয়াশা এমন একটা জিনিস যেটা তোমার light ধরলেও দেখাই যাই না এবং এমনিতে তো দেখায় যায়না

অনেক কষ্ট কর হয়ে যাই হ্যা তুমি যেটা বলছো যে headlight টা। কোনো রকমের মানে কুয়াশা অল্প থাকে সামনে থেকে একটা গাড়ি চলে আসছে গাড়ি এসে তখই একটা accident ঘটে যাই ইটা একটা ঠাপ করে হয়ে যাই। হ্যা আসলে মানে বর্তমানে যদি বেশি কুয়াশা পরে তো আসলে অনেক বড় ধরণের একটা সমস্যা বয়ে যেতে পারে হ্যা আমি ও সেটাই মনে করছি আমাদের তো কিছু করার নাই ইটা যেহতো প্রাকিতিক একটা মানে ই না আমরা একটা কাজ করতে পারি এখন যেহতো এত শীত আমরা একটা উদ্যোগ নিতে পারি যে আমরা একটা trusted fund খোলে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 হ্যা তুমি একটা অনেক ভালো একটা কথা বলছো এবং এটা সমাজ কল্যাণ বলো জন কল্যাণ বোলো অনেক ভালো একটা কাজের কথা বলছো এটা আমরা মানে করতেই পারি মানে আমরা যে জিনিস গুলো ব্যবহার করি সেগুলা ফেলে না দিয়ে আবার একজন যারা পথের শিশু বা পথে যারা থাকে তাদের যদি আমরা করি তাহলে তাদের অনেক বড় help হয়ে যাবে তারা একটা জীবন ও ফিরে ও পেতে পারে হ্যা হ্যা

তাদের কে এ ক্ষেত্রে আমার গল্প করতে পারি আপনারা একটু টাকা পয়সা দিয়ে যারা help করতে চান। তাহলে আমরা সে টাকা পয়সা দিয়ে live এ ভিডিও করে তাদের কে দেখতে পারবো যে হ্যা আমরা দিচ্ছি যে আসলেই trust করতে পারবে আমাদের। হ্যা হ্যা তুমি ঠিক কোথা বলতেছো। আসলে মানে social media কে একটা ভালো কাজে লাগাতে পারি। জি জি অবশ্যই। এটা আমাদের করা উচিৎ। এটা আমাদের একটা দায়িত্ব। এটা মানবিক দায়িত্ব হয়ে দাঁড়াবে।

তুমি আবার ঠিক কথা বলতেছো। মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি। জি এই যে একটা কঠিন একটা আবহাওয়া weather সামাজিক কথা বলতেছি। এটাতো খারাপ weather এই weather আমাদের পাশে থাকা অবশ্যই দায়িত্ব আমাদের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 সবার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে একটা এই ক্ষেত্রে আমাদের আহ মানে আমরা মানুষকে help করতে পারবো। তারা এক নতুন জীবন পাবে। এই ক্ষেত্রে ভালো উদ্যোগ আমরা মনে করতেছি এটা । হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি একটা ঠিক কথা বলতেছো। হ্যা আমরা এটা করতেই পারি। চেষ্টা করবো আমরা অবশ্যই একটা group খোলে এই কাজটা করা। সাথে থাকলো জি আর তুমি একটু এসো আমার গ্রামের বাসায় ঘুরে যেও। এইদিকে অবশ্যই অনেক শীত। একটু পরে আসলে ভালো হবে। কারণ, তোমারেই ভালো হবে। কারণ, এতো শীত আমরা তোমাদের অতিথি আপ্যায়ণ করতে পারবো না। হ্যা ঠিকই বলছো, আমি এখন যাবো না। আমি চেষ্টা করবো মানে যখন শীত কমে যাবে। দেখা যাচ্ছে মাঘ ফাল্গুন মানে ফাল্গুন মাসে যাওয়ার চেষ্টা করবো। তখন শীতও কম থাকবে। তখন গেলে মানে ভালো লাগবে আর কি। তুমি আসবে আমাদের এইদিকে।

আসলে তোমারতো সমস্যা হয়ে যাবে। তোমার যদি ঠান্ডা বেশি। তুমি চেষ্টা করবা চৈত মাস বা ফাল্গুন মাসে দিকে আসার। গরম মানে ঠান্ডা কম থাকবে এবং গরম কম থাকবে। হ্যা তাতো ঠিক কথা বলেছো। অবশ্যই আমি সেটা চেষ্টা করে দেখবো যাওয়ার। সমস্যা নেই আর শীতের মধ্যে বেশি সাবধানে থেকো। সর্দি তরদি লাগাইও না। এটা একটু খেয়াল রেখো। হ্যা অবশ্যই। তো তুমি তোমার পরিবার সবাইকে সচেতন করবা। ঠিক আছে। আর কোনো সমস্যা নেই। তুমি ঠিক মতো থেকে। আল্লাহ হাফেজ। পরে আবার কথা হবে।

এই চলছে শোন না, ভাবছি কি যে একটু কোথাও খেতে যাব। একটু বল তো? কোথায় যাওয়া যায় খেতে ।